এটা হলো একটা বুক স্টোর এবং এই বুক স্টোর - এ অনেক রকমের বই দেখা যাচ্ছে এবং তাছাড়া এই বুক স্টোর - এ খাতা পেন্সিল আর ও অনেক কিছু রয়েছে এবং তাছাড়া এখানে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে আমরা একটা রাস্তার ডানদিকে দেখতে পাচ্ছি। অনেক সবজি এবং ফলের দোকান বসেছে এবং এই গুলি কে ভিড় করে অনেক লোকজন কে আমরা দেখতে পাচ্ছি। এবং এ রাস্তার ডানদিকে দেখা যাচ্ছে অনেক বড় বড় হোটেল ।